পোষ্ট অফিসটা খোলা আছে পোষ্ট অফিসের সামনে একটা গেট আছে সাদা রঙের এ সামনে রাস্তাটা ফাঁকা। পোষ্ট অফিসের পিছনে অনেক গাছ গাছরা আছে।

একটা পার্ক দেখা যাচ্ছে_এ পার্ক -এর মধ্যে_এ গাছপালা ভর্তি আছে_এ।

কালো সাদা ম আকাশটা নীল দেখা যাচ্ছে।

উম উম উপর দিয়ে একটা ওভারব্রিজ আছে একজন লোক ঝাড়ু দিচ্ছে।